মাঠে অনেক জায়গা বা বাচ স্কুল -এর স্টুডেন্ট -রা ওই স মাঠেই খেলাধুলো করে ও--

এটা একটা অফিস । অফিস এর চারিপাশ থেকে অনেক স্টাফ রা আসা যাওয়া করছে। উম ট অফিস এর চারপাশে অনেক বড় বড় বৃক্ষও রয়েছে।

আকাশটা খুব সুন্দর লালচে হয়ে আছে চারিপাশে বড় বড় বৃক্ষ এবং গা ঊম রাস্তার চারিপাশে দুধারে অনেক লোকজনও দাঁড়িয়ে আছে।

এটা একটা রেস্টুরেন্ট । উমম রেস্টুরেন্ট -এর সামনে তোমার একটা লোক ছেলে দাঁড়িয়ে আছে।

আ-- এটা একটা ব্যাংক । ব্যাংক - র উম-- ভেতরে প্যাসেঞ্জার মা-- ব্যাংক এর ভেতরে লোক রয়েছে যে টাকা তুলছে বা আপডেট করছে । বড় একটা লোহার গেট ।

উমম এবং অ্যাপেলো -র পাশে একটা বড় কসমেটিকস -এরও দোকান রয়েছে।

এটা এখানে একটা মো দেখে মনে হচ্ছে রাস্তার পাশে যেখানে কীর্তনের জায়গা বেশ সুন্দর করে প্যান্ডেল করে সাজানো ক লাইটিংস দিয়ে সাজানো। দিয়ে অনেকগুলি চেয়ার -টেবিলস পাতা আছে। যায় সেই জায়গার রোড এর ওপরে।

পরিবেশ ম-গা বাড়ির চারিপাশে গাছ রয়েছে। উম দোব বাড়িটা দোতালা দেখেই মনে হচ্ছে প্রচুর পুরনো। হু-ও-র বেশ উম-ম বাড়িটার গায়ে দিয়ে রং গুলো খসে খসে পড়ছে।

এটা একটা কলেজ কলেজ এর সামনে একটা মাঠ রয়েছে। দেখে মনে হচ্ছে কোন একটা অনুষ্ঠান হয়েছিল এবং এখন কলেজ এর ভেতরে তোমার ক্লাস চলছে।

এটা দেখে মনে হচ্ছে এটা একটা শপিং মল । যেখানে গ্রসারি -র সমস্ত রকমের আইটেম রয়েছে চাল ডাল।

ঊম-ম দূরে দে দূরবর্তী স্থান দিয়ে দেখা উম দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড় এবং স্যাঁত স্যাঁতে পিছলা রাস্তা পাহাড়ের গায়ে দিয়ে--

উম দুপাশে তিনটে তিনটে করে ছটা লাইট রয়েছে যেটা অনেক কিছু বোঝায়।